ঘর আছে বড়ো বড়ো সাইড এ লোক আছে গাড়ি আছে বড়ো বড়ো ফুল ফুটাই আছে ।

ফুল ফুটাই আছে দুটা তার আছে সাইড এ গাছ আছে বড়ো বড়ো গাছ দুটা --

এখানে ফুল আছে পার্স আছে একটা ব্যাঙ্ক --

বসবার জন্য কুরসী আছে। এখানে আরো একটা কুরসী আছে। ঘর আছে এখানে লাইট আছে।

গাড়ি আছে একটা চার চাক্কা সাইড - এ আর একটা এল. পি. গাড়ি আছে |

কত বড়ো দোকান আছে একটা।

একটা ট্রেন আছে এখানে নাম্বার উঠছে লেখা ।